যেমন একটু camera য় সমস্যা আছে তারপরে তোর ভাব phone এ এমনি খুবই মানে খুবই আস্তে মাঝে মাঝে কাজ করে আটক আটকে আটকে যায় মাঝে মাঝে আবার মাঝে মাঝে ঠিক ঠাক ই চলে আচ্ছা আচ্ছা না আমি এখনই হয়তো নিয়ে উঠতে পারবো না কারণ আমার একটু টাকা পয়সার সমস্যা আছে

তাহলে আমি ওই প্রতি~প্রতিমাসে অল্প অল্প করে কিছু টাকা দিয়ে আহ যে আহ sestem আছে না আহ ওই~ঐরকম ভাবে আমি একটা আহ আসলে phone টা নেবো কারণ আমার কাছে এখন অত টাকা হয়ে উঠবে না তাই তুই যদি আমাকে এই একটু সাহায্য করিস এই ব্যাপারে খুব ভালো হয়

আগের phone টা ঐতো তোর রিয়েলমি র ছিল ও রিয়েলমি

বা তোর স্যামসাঙ এর একটু তুই যদি একটু তোর budget বাড়াতে পারিস তাহলে তোর এর থেকে আর একটু ভালো phone আসবে যেটা স্যামসাঙ এর আসবে আচ্ছা আচ্ছা আর একটা ব্যাপারে কি তুই আমাকে কোনো সাহায্য করতে পারিস?

আহ বলছি আমাকে কি তুই আট হাজার টাকা মতো ধার দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তোকে অবশ্যই দিতে পারবো ধার কোনো সমস্যা হবে না আচ্ছা আমি তুই যদি আমাকে একটু ধার দিতে পারিস তাহলে আমি তোকে উম পর পর দুই মাসে ওই টাকাটা শোধ করে দেব

না না সমস্যা তো নেই খুব তারাও নেই তুই আমাকে দু মাসের জায়গায় চার মাসে দে সেটা কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে তো খুবই ভালো হয় ভীষণই ভালো হয় যদি তুই আমার কাছ থেকে চার মাসে নিস তো

Phone এর কথা তুই আমাকে পাঠাস আর একদিন আমি phone কিনতে যাবো তাহলে তুই আমার সাথে একটু চলিস ঠিক আছে অবশ্যই যাবো

আচ্ছা আচ্ছা আর আমরা সেইদিন তাহলে ফেরার পথে কোনো একটা পুরোনো hotel এ খেতে যাবো

যেমন ধরে আগেকার যে hotel গুলো আহ ছিল সেইরকম ধরণের কোনো hotel এ খেতে যাবো হ্যাঁ হ্যাঁ খুব মজার বিষয় এটা আমার কাছে আমি অবশ্যই যাবো হ্যাঁ হ্যাঁ আর তুই বলিস তোর কি কি পছন্দ সেগুলো সেগুলোই order করবো ঠিক আছে?

আচ্ছা আর তুই তোর কাছে আমার আহ last year এর একটা উম পুস্তক ছিল না?

হ্যাঁ ওই পুস্তকটা তুই আমাকে এবার না দেখা হলেই একটু ফিরিয়ে দিবি আহ আসলে ওই বইটা না আমার একটু লাগবে ও হ্যাঁ হ্যাঁ আমি তোকে বই টা অবশ্যই ফিরিয়ে দেব হ্যাঁ আমার সামনে একটা পরীক্ষা আছে তো আমি কিছু জিনিস পড়ছি তো ওই বইটা তুই আমাকে একটু ফিরিয়ে দিস ওটা অঙ্কের বই আছে

আচ্ছা তুই উম আমার পরীক্ষা হয়ে গেলে তুই আবার নিয়ে যাস কোনো অসুবিধা নেই আমার না আমারও এখন লাগবে না তো আমারও সমস্যা নেই আমি তোকে এই সপ্তাহের মধ্যেই গিয়ে বইটা ফিরিয়ে আসবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

ওই তো আমি পরীক্ষা ওই bank এ চাকরি ও bank এর জন্য আমিও পড়ছিলাম এখন আর দিচ্ছি না bank এর জন্য আমি ঠিক আছে আমি তোকে দিয়ে বইটা তুইও দে তুইও পরীক্ষা দে ঠিক আছে আর আমার কাছে আরো অনেকে বই আছে তোর যদি কিছু লাগে তা তুই বাড়িতে নিয়ে যেতে পারিস আমার অসুবিধা নেই বাড়িতে নিয়ে গিয়ে পর কোনো অসুবিধা নেই বাহ তাহলে তো ভালোই হয় একসাথে যদি আমাদের পরীক্ষায় center টা পরে

আর আমার যদি কোনো জায়গায় পড়তে গিয়ে কোনো অসুবিধা হয় আমি তোকেও জিজ্ঞাসা করে নিতে পারবো হ্যাঁ তাহলে আমারও কোনো সমস্যা হলে আমি তোকেও জিজ্ঞাসা করে নেবো তাহলে দুজনেরই সুবিধা হবে কোথাও

হ্যাঁ হ্যাঁ একদমই এটা খুবই সাহায্যকর হবে দুজনের জন্যই হ্যাঁ আমি এক এক দিনে অঙ্কের দুটো করে chapter আমি শেষ করে ফেলবো তুই কটা করে করিস? আমার তো এখন করাই হচ্ছে না আমি একটা করেছিলাম কিছুদিন আগে ও না না পড়ার অভ্যেস টা রাখ নাহলে খুব সমস্যা হবে হ্যাঁ আমি আসলে চেষ্টা করছি আমি আসলে অন্য subject নিয়ে পড়ছিলাম বিষয় নিয়ে আচ্ছা আচ্ছা বিষয়টা বেশি করা হচ্ছিলো না ও না আমি প্রতিদিনই তোর সব বিষয়েই একটা থেকে দুটো করে আহ অধ্যায় শেষ করার চেষ্টা করি যদি কখনো কখনো time একটু কম থাকে তো কিছু করা~ করা যায় না তো সেই ক্ষেতের আমি একটা করে উম তোর অধ্যায় শেষ করবোই আমি ধরে আমি উম তোর শুরু করি পড়া বাহ এতো ভালো খুবই ভালো হয় করতে হবে হ্যাঁ হ্যাঁ তুইও এরকম ভাবে শুরু কর যে আমি প্রত্যেকদিন একটা করে chapter বা দুটো করে chapter শেষ করবোই অনেকে আছে আমার অনেক বন্ধুরা আছে যারা এক এক দিন চারটে করে chapter শেষ করে

ও হ্যাঁ হ্যাঁ তুই বলেছিলিস আমায়

আমিতো আগের মাস থেকেই ঢুকলাম হ্যাঁ হ্যাঁ তুই বললি তো কিছুদিন আগেই তো বললি আমায়

তাই পুরো time টা দিয়ে উঠতে পারি না কিছুটা time এ আহ তোর আসা যাওয়া করতে ওখানে গিয়ে কাজ করতে আমার অনেকটা সময় চলে যায় প্রায় তোর আহ দশ ঘন্টা মতো তোর সময় আমার চলেই যায় তো বাড়িতে এসে আমি চেষ্টা করি যতটা time পাই ততটা time এ মধ্যে যতটা করা যায় ততটা আমি করার চেষ্টা করি আর তোকে তো বলা হয়ে ওঠেনি উম কারণ তোর সাথে এখন আমার দেখা হয়না তুই যখন আমার বাড়িতে আসিস তখন হয়তো আর মা বাবার সাথেই তোর দেখা হয় আমিই ছোট আমি একটা ছোট আঁকার

আর তোর ওখানে পরীক্ষা নেওয়ারও ব্যাবস্থাই রেখেছি কতগুলো ছাত্র ছাত্রী করছে এখন?

আহ আগ~ আগের মাস পর্যন্ত ছিল আঠেরো জন আহ এই মাসে দুটো বাচ্চা নতুন ভর্তি হয়েছে তাতে ওই আমার এখন মোটামুটি আহ কুড়িটা বাচ্চা আসে তো কুড়িটা বাচ্চা কে আমি দুদিনে দুদিনে শেখাই মানে একদিন ধর কাউকে শনিবার দিনকে শেখাই আর কাউকে ধর আমি রবিবার দিনকে শেখাই

আহ ওই আমার ভাই থাকে মাঝে মধ্যে ও এই ছোট বা~বাচ্চা গুলোতো সবাই ছোট বড়ো আছে পাঁচ জন একটু বড়ো আছে তো কখনো কখনো আমার কাজ থেকে আসতে যদি একটু দেরি হয়ে যায় তো ও সেই time টায় ওদেরকে একটুখানি বসায় ওদের যা দরকার হয় ওদের একটু দেখভাল করে তো ও আমাকে খুবই help করে এই ব্যাপারে বলছি তো তুই কোথায় করাচ্ছিস এই class গুলো? এই উম উহ এই আহ আঁকার আহ যে school টা আমি খুলেছি সেইটা হলো তো আমার বাড়ির সামনে একটা ছোট ঘর আছে তুই দেখেছিলি না? ওই কুঁড়ে ঘরগুলো? হ্যাঁ হ্যাঁ ওই কুঁড়ে ঘরগুলো ওটা রং ঠঙ করে ভীষণ সুন্দর করে নিয়েছি দেওয়ালে খুব সুন্দর painting করে নিয়েছি তো ঐখানে এখন বাচ্চাদেরকে বসার ব্যবস্থা করেছি

হম হম হম আমি নিজেই করেছি

আর তোকে বললাম আমার ভাই আমাকে সব ব্যাপারে একটু সাহায্য করে তো যখন ওকে যেটা যেখানে দরকার হয় আমার ভাই আমাকে এসে অনেকটা অনেকটা help করে তো ভাইয়ের এখন কোন শ্রেণী হলো? ও ও এখন এই দশম শ্রেণী ওর কোন বিদ্যালয় জানি ওইতো কেন্দ্রীয় বিদ্যালয়

কেমন চলছে ওর পড়াশোনা?

ও শুনলাম তুই নাকি একটা ব্যবসাও শুরু করেছিস হ্যাঁ একটা ব্যবসা শুরু করেছি তো ব্যবসা টা কি পুরোপুরি সময় দিয়ে উঠতে পারিনা

আমি সাবান তৈরির একটা ব্যবসা শুরু করেছিলাম করেছিলাম বলতে এখন আছে এখনতো দ্যাখ জানিসই সময় পুরো দিয়ে উঠতে পারিনা সমস্যা হয়ে যায় তো ঐটা তোর আমার প্রচুর customer আহ ধরা আছে যে গ্রাহকরা আমাদের পরিচিত তারাই নেয় তো তারা যেরকম করে আমাকে বলে দেয় যে তাদের কোনটা কতটা লাগবে সেই হিসাবেই আমি জিনিস তৈরী করি আর উম তোর ওই বাড়িতে পৌঁছে দেয় আমার ভাই গিয়ে ঐযে বললাম না আমার ভাই আমাকে খুবই সাহায্য করে ভীষণই সাহায্য করে ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারিনা ও সেই গ্রাহকদের বাড়িতে জিনিসগুলো পৌঁছে দেয়

তুই এই বিষয়ে কোনো delivery service নিসনি? না না নানা না

তোর বোন কেমন আছে রে? আমার বোন ভালোই আছে

খুবই চঞ্চল

এ বাবা তোর বোন আহ আগের আহ দু সপ্তহা হম আগের দু সপ্তহা আগে বোনের সাথে আমার দেখা হয়েছিল ও কি বিদ্যালয় যাচ্ছিলো তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও কাকিমার সাথে বিদ্যালয় যাচ্ছিলো উম তোর বোন এমনি পড়াশুনা করে তো ঠিক থাকে মতো? হ্যাঁ হ্যাঁ পড়াশোনা একদম ঠিক ঠাক করেই করে

হ্যাঁ তোকে যদি কেউ বলে আহ আঁকা শিখতে চায় বা তারা আঁকার কোনো বিদ্যালয়ের খোঁজ করছে তাহলে তুমি আমাকে একটু জানাস হ্যাঁ

আহ আমার আহ বাড়ি তো চিনিসই ঠিক আছে হলে আমার বাড়ির ঠিকানাও তাদেরকে দিয়ে দিতে পারিস তারা আমার সাথে এসে কথা বলতে পারে বা আমার যে নম্বরটা আছে সেই নম্বরটাও দিয়ে দিতে পারিস ওরা আমাকে নম্বরে আহ phone করেও কথা বলতে পারে আমার তাতে কোনো অসুবিধা নেই যেভাবেই হোক

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিয়ে দিস তাহলে খুবই ভালো হয় ওরা আমার সাথে free time এ এসেও কথা বলতে পারে তাহলে আমি শনি রবিবার দু দিনই থাকি এখানে আর ওরা যদি মনে করে আমাকে আমার phone number এ call phone করে কথা বলবে

ঠিক আছে আমি তাহলে তাদের কে বলে দেব তোর সাথে শনি রবিবার নাগাদ কথা বলে নিতে বা তর সাথে গিয়ে ওখানে দেখা করে নিতে হ্যাঁ হ্যাঁ আমি আহ আসলে নতুন খুলেছি তো তাই আমি একটু বেশি উম বাচ্চারা আসলে বেশ ভালো লাগবে আর আমার সত্যি কথা বলতে ওদেরকে আঁকা শেখাতে খুবই ভালো লাগে আমার খুব খুব মজা করে শেখাই ওদের সাথে গল্প করি ওদেরকে আঁকা শেখাই ওদের থেকে আমি কত কিছু জানতে পারি ওর আমাকে কতরকম প্রশ্ন করে সেসব প্রশ্নের উত্তর দি আমার জিনিসটাতে খুবই মজা লাগে

যে সত্যি কথা বলতে জিনিসটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এবং প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আমার কথা শোনে ঠিক আছে ওরা কত মজার মজার গল্প বলে ওদের বিদ্যালয়ে কি হয় ওরা বিদ্যালয়ে গিয়ে কি করে সেগুলো বলে ওরা আমার কাছে জিজ্ঞাসা করে আমি কিভাবে আমার সারা দিন কাটালাম মানে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে ওদের সাথে এই ওদের সাথে থাকতে আমার ভীষণই ভালো লাগে তাহলে তো তাহলেতো তোর ওদের সাথে ভালোই সময় কাটে হ্যাঁ হ্যাঁ শনিবার আর রবিবারটা আমার খুব মজা করে ওদের সাথে কেটে যায় বুঝলিতো ভীষণই মজা করে কেটে যায় তোর তোর ভাই এইবছর শ্রেণী দশে উঠলো না এই বছর দশের পরীক্ষাই দেবে? হ্যাঁ এইবছর ও দশম শ্রেণীর পরীক্ষা দেবে

আমার এই আঁকার যে বিদ্যালয়টা খুলেছি একদিন দেখে যা তোরও খুব ভালো লাগবে ওদের সাথে দে ওদের সাথে সময় কাটাতে ওদের সাথে কথা বলতে ওদের সাথে গল্প করতে ওরা বেশ সবার সাথে মিশে যায় তোর খুব ভালো লাগবে তোর যে খুব বেশ ভালোই হলো তাহলে আমি যখন শ্রেণী বা আহ শনিবার তোর বইটা দিতে যাবো তখন আমি ওদের সাথে দ্যাখা করে আসবো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও~ওরা তো ঠিক করেছে ওরা পয়লা বৈশাখে একটা বড়ো করে অনুষ্ঠান করবে কেউ গান করবে কেউ নাচ করবে কেউ আবৃতি করবে আমাকে তো বললো যে ওরা খুব সুন্দর করে পয়লা বৈশাখে হলুদ আর লাল দিয়ে সেজে আসবে আর ওরা ওরা নিজেরাই ওখানেই program করবে আমাকে বললো শুধু মাত্র আমি যেন ওদেরকে ওদের family এর সাথে একটু কথা বলে রাখি যাতে ওরা এই জিনিসটা করতে অনেক বেশি উৎসাহ পায় তা আমার বেশ ওদের মানে যারা আহ আমার এই আহ আহ বিদ্যালয়ে একটু বড়ো বড়ো ছেলেমেয়েরা আসে তারাই আমাকে এই য়ে টা বললো হ্যাঁ হ্যাঁ আমাকে এই প্রস্তাব টা দিলো এটা শুনে আমার খুবই ভালো লাগলো আমি ছোট ছোট যারা ছেলেমেয়ে আছে তাদের বাড়ির লোকজনকে বলে এবং তারাও খুব খুব খুশি এই ব্যাপারটাতে তা তুই একটা কাজ করিস তুই পয়লা বৈশাখের দিন একটু হাতে সময় রাখবি বিকালবেলা তোর চার ঘন্টার অনুষ্ঠান হবে ঠিক আছে বিকালবেলা তোর ছটা থেকে অনুষ্ঠান হবে

আমার এই বিদ্যালয়ের তরফ থেকে একটা প্রভাতফেরি করবো যেখানে এই আমাদের সকলকে আস্তে বলেছি আর বিকালবেলা ওরা একটা নাচগানের অনুষ্ঠান করবে তা তুইও সেই দিন আয় ওরা দেখতে পাবি ওরা কত আনন্দ করে ওরা কত গল্প করে ওরা school এ আহ গল্প করে ওরা যেখানে আহ গান শিখতে যায় guitar শিখতে যায় hermonium শেখে তব~ অনেকে আছে তবলা শেখে ওরা এইধরণের প্রচুর গল্প বলে এবং ওদের থেকে তুই ছোট ছোট অনেক অনেক জিনিস জানতে পারবি এবং ওরা এতটা আনন্দের সাথে class করে তোর দেখলেও খুব ভালো লাগবে তুই আহ পয়লা বৈশাখের দিন বরং ফাঁকা রাখ তুই আমার এখানে হ্যাঁ আমি আমার বোনকে নিয়ে আসবো সকালবেলা হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয় তুই চাঁদিনীকে নিয়ে চলে আয় খুবই ভালো হয় তুই সকাল সকাল চলে আয় তুই সারাদিন আমাদের বাড়িতেই থাকবি

আমি যদিও একটু ব্যস্ত থাকতে পারি কিন্তু তুই তো সেটা নিয়ে কিছু mind করিসনা তুই চলে আয় আমরা একসাথে প্রচুর আনন্দ করবো প্রচুর মজা করবো আর ওদের program দেখলে এ তো তোর খুব আনন্দ তুই পাবিই পাবি আর চাঁদনিকেও কিছু করতে বলনা ওর তো গানের গলা টা বেশ ছিল ঠিক আছে আমি তাহলে ওর সাথে কথা বলে আমি তোকে জানিয়ে দেব কি গান করবে বা ও গান করবে কি না আমি ওকে বলবো গান করতে তাহলে খুবই ভালো হয় হ্যাঁ আর তুই ও তো সেই খুব ভালো আবৃতি করতিস অনেকদিন হয়নি অভ্যাসে ছিলাম না এখন আর হবে না আরে এই এতগুলো বাচ্চা করবে তুই কিছু করবিনা? কুড়িটা বাচ্চা কিছু না কিছু করবে আর তুই ছোটবেলা থেকে এতো সুন্দর আবৃতি বলতিস তুই কিছু করবিনা?

একটা আহ আবৃতি ready কর আবৃতি কর

আহ আমি গান করছিনা রে এবার আমি একটা আহ নাচবো একটা গানে আমারই এক ছাত্রী গান গাইবে আমি তার সাথে নাচবো বাহ এতো খুবই ভালোকথা হ্যাঁ তুই শুধু সকাল সকাল চলে আসবি আমরা আমরা একসাথে করবো গান নাচ আনন্দ মজা আমরা খুব সুন্দর করে ওই দিনটাকে উজ্জাপন করবো

তোর মনে থাকবে তো না কি আবার তোকে পরে phone করে বলতে হবে না না আমি একদম চলে আসব বোনকে নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছেরে আহ আজকে তো অনেক্ষন কথা হলো আমাকে এবার একটু বেড়াতে হবে

ঠিক আছে তো শোন মনে থাকে যেন পয়লা বৈশাখে আমার বাড়ি হ্যাঁ একদমই চলে আসবো হ্যাঁ ঠিক আছে চল রাখছি থাকিস অবশ্যই আসবি যেন আবার মনে করতে না হয় না না মনে করতে হবে না আমি চলে আসবো ঠিক আছে ঠিক আছে রাখছি

নমস্কার। কিছুদিন আগে আমার সঙ্গে আমার মাসীর শারীরিক অসুস্থতার কিছু ঘটনা আমি আপনাকে বলতে চাই।